মানি শার্ট ছিলো আর কি উম red color মানি ঘেড়টা ছিলো, আর ক্লাস eleven থেকে ছিলো তোমার white color এর শাড়ী আর উম pink color এর পাড় দেওয়া তো তোমার উম যেহেতু eleven থেকে শাড়ি পড়ে যাবো বলে একটা ভীষণ আনন্দ ছিলো মানে যখন আমার রেজাল্ট বেরয় আমি তো তার পরের দিনই শাড়িটা কিনে নিয়েছি যে উম আমাকে শাড়িটা পড়েই আহ যেতে হবে স্কুল তো যাই হোক ঘটনা চক্রে স্কুল খোলার কয়েকদিন আগের আমি সাইকেল থেকে পরে গিয়ে আমার পা টা ভেঙ্গে যায় তো সে জন্য আমাকে তিন মাস bed rest নিতে হয়। তো bed rest নেওয়ার কারনে মানি সে তিনটে মাস যেনো আমার কাছে তিনটে বছর ছিলো আমার ফ্রেন্ডরা ফোন করতো বলতো আমরা স্কুলে এই মজা করছি স্কুলে এই মজা করছি but আমি কোন কিছু করতে পারতাম নাহ আর ক্লাস eleven থেকে যেটা শুরু হয়েছে যে টিফিনের সময় ওরা লুকিয়ে লুকিয়ে পিছনের গেট দিয়ে পুচকা খেতে যেতো হ্যাঁ তো উম তো সেগুলো আমাকে বলতে চায় এই করলাম সেই করলাম আর ক্লাস eleven থেকে নাহ মানি পর পর ক্লাসের ব্যাপারটা ছিলো নাহ মানি যে আর কি যেমন করে হোক ক্লাসটা করতো তো মানি হয়তো কারোর History আছে কারোর Geography আছে তো History

তো তিনমাস কেটে যাওয়ার পর ও পনেরো দিন আমি bed rest নিয়েছিলাম কারন আমার পা টা পুরো টান ধরে গেছিলো আমি ঠিক সে ভাবে হাটা চলা করতে পারি নি তো যাই হোক তারপর যখন স্কুল গেলাম আমিও সে শুরু করেছি তাদের সঙ্গে টিফিনের সময় পিছনের গেট দিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে পুচকা খাওয়া এইরকম তোমার বেশ কয়েকদিন চলতে থাকলো এরকম ভাবে বেশ কয়েকদিন তোমার মানে আমি কাটিয়েই দিলাম আর কি বলতে গেলে উল্টা বেশ ভালোই লাগলো তোমার দিয়ে তারপর তোমার যেটা হলো উম তারপর যেটা হলো হম যে মানে কি আর বলবো মানে উম কয়েকটা দিন এইরকম ভাবে লুকিয়ে লুকিয়ে পুচকা খাওয়ার পর Headmistress এর কাছে খবর গেলো যে ক্লাস eleven এর কয়েকটা মেয়ে এইরকম স্কুল থেকে বেরিয়ে পুচকা খাচ্ছে ব্যাস গার্জিয়ান তো সোজা বাবাকে বললাম বাবা গেলো বাবা বললো রাখ তোর জন্য আমাকে আর কত কি শুনতে হবে আর কত কি শোনাবি আমাকে বল মানি এইরকম করতে করতে ক্লাস eleven টা ও খুব ভালো কাটলো ক্লাস twelve যখন উঠলাম ক্লাস twelve আমি allowed হয়েছিলাম test এ, কারন সেজন্য আর বাবাতো গার্জিয়ান কল হয়নি তো তারপর যখন স্কুল লাইফটা কেটে গেলো but উচ্চমাধ্যমিকের রেজাল্ট একটু ভালো হয়েছিলো মাধ্যমিকের থেকে তো তারপর যখন ধরো আমি উম college এ গেলাম। তো college এ গিয়ে না সবাই college এর একটা আনন্দ পায়। ইশ, college যাচ্ছি। জীবনটা একটু অন্যরকম। আমারও প্রথম প্রথম ভালো লেগেছে। but তারপর আমার ভালো লাগেনি। কারণ, আমি ধরো girls school এ পড়েছি তো। তো ছেলেদের সঙ্গে college এ গিয়ে মানে এমন এমন মানে আমি ঠিক মানে না ভালো লাগতো না। আমার মনে হয় একটা মেয়ের সাথে একটা মেয়ে যেভাবে গল্প করতে পারে। যেখানে সেখানে গল্প করতে পারে school এর মধ্যে college এর মধ্যে। সেটা আবার যেটা college এ অনেক রকম ছেলে থাকে পছন্দ ছিল না। তারপর কি হলো? অনেকে অনেক আমার school friend রা হয়তো অনেকে অনেক জায়গায় চলে গেলো। মানে ভর্তি হলো। কেউ আরো অন্য college এ ভর্তি হলো কেউ অন্য line নিয়ে পড়াশোনা করলো। তো সেক্ষেত্রে কি হলো? আমাদের বন্ধুত্বটাও পুরা একদম মানে কি বলবো মানে ছাড়াছাড়ি হয়ে গেলো। অনেকের আবার বিয়ে হয়ে গেলো। তা মানে college টা আমিতো, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার school life টা না college life টা best আমি obviously বলবো আমার school life টা best কারণ, school life এ আমি যেগুলো পেরেছি। সেগুলো college life এ

college এ যেতাম না। তো এভাবেই চললো আমার life টা। তো ব্যাস।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

যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল একটা আর ডাল, খাঁটির সালাটা ছিল পাথরের রোদে সে পাথরের বাড়ি আজও আছে তাঁকে আ ঘরে কোলকাতাই ঘর দিয় চাল, ডাল, গম, কত কি খাঁটি সালাটা দেয়াল চুলে ওটা এখন ধান রাখা কল ঘর এ তোরা দাদুর বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম নাম ছিল খালগেরিয়া তবুও আর সাল পাঁচিলে গাছের পাঁচিলে যে পাহারা দেয় গ্রামকে নামটা বদলে গেল কেন গো? মতি বাবু এলো আমাদের সব নেই নিলো আদিবাসী কিছু বললো না চুপ বড্ড বুক এত কথা শুনবার সাহস সাহস হতো না লেখাপড়া জানতাম না সরকারের আইন কানুন বুঝতাম না তাতে আমরা হেরে গেলাম আর কিছুটা শুধু একটু কথাটি বলে নিজেদের দিকে চেয়ে তোমরা কে কবে এলে এখন? হাজার হাজার চাঁদ আর গিরি হিসাব নেই এখন কেউ জান দিয়ে বছর হিসাব করে আমরা এত করছি মরণকাল অব্দি করবো তাই করবো

সেই কি ভীষণ যুদ্ধ সাহেবরা জিতে গেল এদিকে সেদিকে পালিয়ে বাঁচলো এখানে যারা এসেছিলো তার তারা বোন কেটে বাস্তব করল আজকের কথা রে আমরা মুন্ডার মুন্ডার এতো এলাম এক্ষুনি এলাম সর্দার, মঙ্গল হাঁটিটার দিকে তাকিয়ে কচি ছেলে কিছুই জানি না ওদের রোজ না করেও তাই কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না বছরের মুন্দা নিয়ে তাই আমরা করলো করবে বলুন করলো সে ও ভীষণ যুদ্ধ কি চলছে ওরা দান দন গুলি চালাচ্ছে সাঁওতালরা করলো মূল আমরা করলাম হারলাম তো আমরাও বাতাসের মুখে পাতায় মতো আমরা বাংলা আসলাম কত বোন গেটে বসলাম বসলাম এখন মুন্দা সাঁওতাল সব এখন চলে এলো হাটতে হাটতে পার হলাম সাঁওতাল আসছে মানুষ

গ্রাম যে লোধা আদিবাসী দেখি ওরা বোন জীবনে মানুষের মনের সাঁওতাল বামদেবতা পূজা বাঁশ দিয়েছে গরু না খায় দেব বা যে বাঘন মায়ের উম পূজা দেবে তিনি রক্ষা করেন আম আমরা আমরা এক সঙ্গে বোন কেটে বাসও করেছি তাতে জঙ্গল চোখ, মা জঙ্গল নষ্ট করি নাই টো আজ ও স্বীকার করে বাবু যে বললে তোরা আদিবাসি জঙ্গল কেটে শেষ করেছি নারে না জঙ্গল তো আর কিছু আছে বল তবুও জঙ্গল থেকে কদম মুল পাতা ফল এই জঙ্গলে খরগোশ সজারু পাখি গ্রামে দেবতা যাকে বলি সেও তো পুরো গাছ টা

লেখাপড়া জানে জানি না তোর সব কিছু নিয়ে নিলো ওরা নতুন কিছু না দিলাম হাঁচি, দরজা অনেক এতটা কথা জানতাম জানইয়ে ছিল না যে এ তো কি বলো বলবে ঠাকুরটাকে বাড়ির কাজে যাই স্কুলে চাইলে ধরে কোন দিয়ে সাঁওতাল মাছটা গল্প করে বা বসে না বসেই গল্প শুরু করে গল্প শুরু কর কোথায় যে জানেন কোনো তখন তারা ছোঁড়ে ফাংশন তীরে তীরে সময় যে যুদ্ধ তাই আর কি বলি কোনো যুদ্ধর কথা বলে গো মাস্টার কোন কোন যুদ্ধর কথা বলে গো মাস্টার এ তো আর জানে না তো মহৎ, ভারত, যুদ্ধ, রামায়ণের যুদ্ধ গ্রামের গিয়ে এসো যাত্রাও যে উঠেছে আর রামায়ণের রামায়ণ মহাভারতের কথাও জেনে ফেলাই ফেললো মাস্টার গলা আসছে শুনতে শুনতে দেহকার ডোরে চলে মতি বাবু হ হলো এই গ্রামের ঠাকুর দেবতা ছোট এই তো মস্ত তার বাগানে একটা কাজ গরু ছাগল চড়ানো হ্যাঁ হাতি ঘর, কোলকাতা থেকে কত কাছে তবু কত দূরে, হাওড়া থেকে চলে

লোধা পুরোহিত পূজা করেন রোডে যত বাস, ট্রাক চলে সবার গুপ্তমন্ত্রী সবাই গুপ্ত মন্দিরা, প্রণামী দেয় গুপ্ত মন্দির, গুপ্তমনি মন্দির থেকে রোহিণী যাওয়ায় বাস পাবে কিনা কার্যে জানে দক্ষিণে দক্ষিণে হাসছে না তার সাত আট মাইল হাঁটতে হাঁটতে পার হবার ছোট্ট একটা নদী যার কাজ মতো মানে বেকার বেগুন পেরেছে ছোট ছোট আদিবাসী গ্রাম তার মস্তগ্রাম রোহিণীর পেরিয়ে দক্ষিণে চলো দুলুং নদী যায় আর যার আদিবাসী নাম

পৌঁছে গেলো একটু আগে হাঁচি ভর আর গাছে গাছের গোড়ায় দেখতে যেরকম দেখবে মাটির পোড়ামাটি মস্ত হাসি মস্ত ঘোড়া ছোট ছোট এমন মস্ত হাসি মস্ত এমন অনেক হাতিয়ে অনেক ঘোড়া আদিবাসী আদিবাসী সবার গ্রাম দেবতা বাঘ বা গন মাকে পূজা দিয়ে গেছে বাঁধের সুবর্ণরেখা সেই যে গরু গেরুয়া জলের মুঠো হচ্ছে ও নেমে স্নান করে উম করতে পারে জল তো কোমর অবধি ডুবে যাবে না তো কি? জোরালো এতো ওরা ইউপি চেপে যে গেল যার গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় এতুয়া কি করে

এই ফোনে জন্মালে নাম হতো তোমরা আ সোমরা এমনি কোনো নাম আদিবাসী যার সঙ্গে মিলিয়ে নাম রাখেন যার ইচ্ছা সে তোমায় মনে করো তোমার তোমরা তোমরা াআমার মো বাংলা নামে রাখে এতো নামটি ভিনো ঠাকুরটা মঙ্গল, বুদ্ধ, মস্ত এ রাজ্য মুন্ডার সাঁওতাল লোধা সবার বাংলা বলে নিজেদের ভাষাও বলে এসো দেখলে মনে হয় দুরন্ত একটা বাচ্চা ঘোড়া এ ক্ষণিন লাফিয়ে চলে দৌঁড়াতে লাগলে বয়স তো মোটে দশ মাথায় অ্যাঁ লাল চুল একটা সময় পর পরনে এক্সট্রা খানিক লাভ পান কি হাফ প্যান্ট কি চোখ দুটো অ্যা জল জ্বললে আর উম ঢাকার ধারানো সব দিকে ওরা নজর থাকে ঠাকুরদা, বড়্দা, বুড়ো, ও বড্ড ছোট অনেক, ওকে অনেক কথা ভাবতে হয় একটা. শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, শবও, চোখে পড়ে সব জ্বালানোর জন্য পুড়িয়ে নেয় গ্রাম প্রতি সপ্তাহে হাট বসে হাটে, দোকানে হাতে দোকানের দোকান দেখো একটা দোকান ভাটপাট দিয়ে ওর পেটটা বস্তা খেয়ে নিয়েছে বস্তায় ওরা সঙ্গে সঙ্গে ওর সঙ্গেই থাকে পুরোহিত. বাগানে, বাবুত ওরা গরু চরাতে চড়াতে নিব পুরীর পুড়িয়ে দেয় ছোট আম টকো. টকো আম, শুকনো কার্ড আর মেটে আলুর কুড়ি, করে মাটি থেকে মজা, পুকুরের পাট থেকে তোলে শাক সব চলে যায় ওর বর্ষায় তারপর গরু নিয়ে ওর দুলু পেরিয়ে চড়ে উঠে ঘাস বনে গরু মোষ যদি ছেড়ে যায় দৌড় মারে চলে মাঝে সুবর্ণরেখা যেখানে

এই নদী, আকাশ আর চড়েছেন রাজা নিজে বলে মাছ পেলে মাছ খাবো শাক তো খাবোই বৌদি দাদা মেটে আলু দিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেবো না দেয় তো , মেটে আলু, আমি আর দাদু খাবো. তো কি কি, ভাত কি কি খাবো ভাতে? অ্যা গেলে কি ভুলে যায়. অ্যা এখন ও লাফিয়ে আর কাশবন নদীর জল আকাশ সকলের কে সকলকে ডেকে বলে সে কিষণ যুদ্ধ চলেছে. সংশোধন, কামান চলে দন্ডন, অ্যা ঘোড়া ছুটে খটখট কি কি যুদ্ধ কি যুদ্ধ এত আর জানে না মাস্টার কোন জুদ্ধের কথা বলে যুদ্ধের কথা না অন্য কোনো যুদ্ধের উম কান দিয়ে বন্দুকের লড়াই হয়েছিল মাস্টার তোর একেই জেনে কথা যুদ্ধর কথা বলে ওই জানো ওর ওই জানেও না উম পুরোহিত পুরনো করে না যুদ্ধ তো হয়েছিল আবার কি চাই

ব্রনফুল, গড় হইছিলো গরুর পাল কেউ জানে না ছোট এ তো আর কি ভীষণ যুদ্ধ কথা বলেন বাগাল আদিবাসী ছেলেকে ঘাত, কুকুর, নদী, কেউ পাতা দেয় না গরু দুলুম

দিচ্ছে কত যুদ্ধ হয়েছে সুবর্ণরেখা জলে নাকি এখন সোনার সোনার পাওয়া যায় লোহা লোকে বলে

এক আদিবাসী রাজা ছিল অ্যা বস বইরে মানুষের একটুও যখন তাঁরা রাজ্যপাঠ কেরে নিলো যখন আমরা ঘর উটা আর দিল ধনুক নিয়ে সে দুলুম নদীর ঝাঁপ দিল. যদি কেউ তাকে ডাকে তা বা ডাকতে পারবে রাজা যখন ঘণ্টা বাজায় ঢং ঢং তারপর হাসিটে মুখ চেপে ধুনু উম হাতে ওঠে আর জল থেকে বাঘের মতো গর্জন, আকাশ কাঠ আকাশটা কাঁপিয়ে বলবে কে ডাকলো আমায়? আমায় সোনা দা এ কোথায় জল থেকে উঠে আ আর বাসবে আমার রাজ্য আমার হবে মাটির ঢেকে দেবো জঙ্গল আর জঙ্গলের ব্রাঞ্চ উম জঙ্গলের মানুষ গিয়ে জন্য আমি কতো দিন আর ঘন্টা বাজিয়ে বলে আর ঘণ্টা বাজিয়ে বলে বলে বললে রাত সব জায়গা থেকে রাতে সব বদ, ভজন গুপ্ত উম অন্ধ মানুষ আছে হাতে হাত হাত তলায় ও গল্প বলে গান গায় কতদিন? বেতুয়াও কে? ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন কতদিন বলে কি গল্প বললেন আজ দাদুর সবার শুনেছিল গো দেখো কতগুলো দশ পয়সা পেয়েছি এসো আর বড্ড

মাস্টার কত ভালো ঘরে ঘরে যা যাই আর বলে ছেলে মেয়ে স্কুলে পাঠাও আমাদের ঘরের ছেলে মেয়ে পড়তে পড়া শিখবে না আমরাই তো পাল্টে উজ্বল ছেলে মেয়েদের পাঠায় না আমাদের কাজ হচ্ছে জঙ্গল দিয়ে চড়া মহিম ও যাই. যাই হোক. তবে. তবে তো তবে পাঠশালা গ্রামটায় সবুজ যায় সবুজ. সব এই দুই. ঘর যাই বকাট বাচ্চা এখন আমি চলেই যেতে পারবো মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আ এখন আমার জীবন বই রে হম

উম টুকিটা যখন বাড়িতে থাকতেন তার ছিনে তোতা ঘরে উম আ চলে আচলে মজায় শুধু মাছ মানেই কি ছুটি কার্ত্তিক ঘোষ মাঘ মানে ছুটি মাঘ মানে কি মজাই শুধু মাঘ মানে লুটাপুটি মাঘ মানে কি শুধুই মাঠে মনে কি হাসি মাঠ মানে কি ঘুম তারান মাথ মানে টো সবুজ প্রান মাথ মানে ছুটি এগিয়ে যায় যাবার পিপি কই পিপি পিপি ছুট

এই ছুট মানে কি? ছোট পাখের আ লাগল ভাঙা খৈর খাঁচা ছুট

আর কি বলে না